খুবই সুন্দরএ পাশেএকটি টিকিট কাউন্টার এবং আসে পশে একটিবাচ্চা দের চড়ার জন্যট্রেন গাড়ি দেখা যাচ্ছে ।

একটি পিন্টিং করা এবং দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে দরজাটি বন্দ রয়েছে এবং এখানে একটি ঘন্টা লাগানো দূরে কয়েকটি ত্রিশূল দেখা যাচ্ছ।

এবং কল্পি টাওয়ার এখানে একটি ব্রীজ দেখা যাচ্ছেএবং জলাশয়ের পারিদিকে--

চলো সে তোমায় ভর্তি হয়ে

এবং প্যানেলের কাপড় গুলিলাল এবং সাদার মধ্যে।

জাগাটি বেশ ফাঁকা ওপর দিকে কয়েকটি ঝাড়বাতি লাগানো রয়েছে।